ডাইনোসরের মূর্তির সামনে কিছু ছোট ছোট পাথর রয়েছে। যেগুলোতে সাদা রং দিয়ে সাজিয়ে রাখা হয়েছে।

বিল্ডিং এর সামনে কিছু সুপারি গাছ দেখা যাচ্ছে এবং বিল্ডিং -এ আশেপাশে কিছু বাইক এবং গাড়ি পার্কিং করে রাখা হয়েছে।

বিল্ডিং টির মধ্যে অনেক বোর্ড লাগানো রয়েছে।